অনেকে এ দাড়িয়ে মাংস কিনতে এসেছে দাড়িয়ে আছে মাংস মাছ কিনছে।

কেউ ওইসব পাঠ করছে খুবই সুন্দর লাগছে আর ওই ঘরটা খুবই সাজানো আছে লাইট ফাইট দিয়ে ফুল টুল দিয়ে খুবই সুন্দর লাগছে।

ওতো এখানে বাচ্ছাদের খেলনার জায়গা আছে অ্যাঁ ঢেঁকি মতন আছে আরও নাগরদোলনা আছে।

হয়তো বা এখানে একটা মল আছে এখানে বিভিন্ন রকম। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র কাপড়চোপড় পাওয়া যায় খুব ভালো ভালো কোয়ালিটি -র। সামনে টোটো বাইক --

ওইতো এখান থেকে আবারো অল্প ইয়েতেরে অম ম্যা ইন্টারেসট -এ ঋণ নিয়ে ওরা।

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা একটা হাসপিটাল আছে অতয়ে এটা নতুন তৈরি হচ্ছে।

ও অনেক রাম প্রার্থনা করে খুবই ভালো।

অনেকেই কেনে এখান থেকে এরকম অনেক জায়গায় শো রুম আছে খুবই ভালো।

আর এমনি লাইট ফাইট দিয়ে যেসমস্ত সাজানো আছে খুবই সুন্দর লাগছে।

আর লাইট দিয়ে এ ঝর্ণা করা আছে। এইগুলো দুর্গাপুজো কালীপুজোর সময় এরকমভাবে রঙিন আলো দিয়ে সাজানো থাকে।

মল আছে। ওর ভিতরে বিভিন্ন রকম দোকান আছে। এখানে বসার জায়গা আছে। খুবই অনেক চেয়ার পাতা আছে। অনেকজন বসেও আছে।

ফোয়ারা লাগানো আছে বিভিন্ন রকম জল বেরচ্ছে চারদিকে খুবই সুন্দর লাগছে।

এইযে ছবিটি দেখা যাচ্ছে একজন রোগী--

এইযে এ ছবিটি দেখা যাচ্ছে এখানে একটা এই অ বাইক -এর শো- রুম আছে আনন্দভবন। ওদের বাড়িটার নীচে এখানে সমস্ত বাইক -টাইক রাখা আছে স্কুটি রাখা আছে এইসমস্ত বিক্রি হয়।